হেঁ, একদম আমি তো খবর কাগজ দেখলাম, আমি খবর কাগজ তাই দেখলাম আজে, কাল থেকেই দেখছি যে front page পুরো front page টা তো একদম, আহ আর্জেন্টিনা আপনার সেরকম করেই highlight দেয়া রয়েছে বা, একটা পুরো page এ ওদের পুরো description টা দেয়া আছে পুরো match এর details টা দেয়া রয়েছে, even, even যখন যে, আহ আহ penelty shot হয়ে ছিল না, মনে আছে, ওর মধ্যে ওই টাও একদম detail ভাবে লেখা ছিল, আর কি বলবে, ওটাই দেখলাম আর, এ TV তেওঁ দেখলাম, খুব দারুন তো লাগলো, হম হেঁ, হেঁ ঐটা তো দেখছি এখন, ওই তো এই গত তো last match টা দেখলাম না, কারণ ওই সময় মানে, আমার কিছু কাজ ছিল তো দেখতে পাই নি, হেঁ, ওই match কোনো update আপনি জানেন, কারণ ওর আমি highlight পর্যন্ত আজকে আমি দেখে নি,

দারুন, দারুন খেলেছে .

শুনে তো ছি, কিন্তু,

হম হম এই,

ধরে রাখতে হবে, investor টা কে তো ধরে রাখতে হবে নাহলে তো পালিয়ে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, এমনি তে বাঙাল এর অবস্থা একটু খারাপ রয়েছে, এইতো সবে উঠছে ভালো, কিন্তু যদি এরকম, আর একবার যদি হয় যে টাটার মতো একটা আরও case হয় তাহলে তো, বাঙাল এ একটু,

হেঁ, ঐটা তো আছেই, নিজের culture টা কে তো বাঁচিয়ে রেখেছে, আর আপনি তো শুনেছেন যে আহ বে~বেঙ্গলের আর একটা জুৎ mill তা বন্ড হওয়ার, টা বন্ড হয়ে গেছে আরে হতে পারে যে next month পর্যন্ত ওটাও বন্ড হয়ে যাক, কারণ শুনেছি যে গভর্নমেন্ট চেষ্টা করছে ওটা কে আরও ভালো করে চালানোর, কিন্তু ওতো, এই পাচ্ছে না, এ ওতো, ওর চালানোর জন্যে যে capital চাই, capital তা ওখানে আসছে না, কারণ অনেক জায়গায় সোনা যাচ্ছে যে জুটের product. এর চাহিদা কম বা এরকম কিছু, তো বলুন না আমাদের তো বেঙ্গল এ জুটের জুটি জুটের জন্যই তো famous আছে আমাদের বেঙ্গল, ওইটাই যা~ যা চাইবে সেটা হবে, ওইটাই তো অবস্থা দেখছো তো, সবই তো আহ খবরের আপনি দেখতে,

হ্যা, যদি কিছু পাই আমি আপনাকে বলবো, আর আপনি ও ভালো থাকুন, নিজের সুস্থ থাকুন, আর আহ হম বেঁচে থাকুন, আর কবিজযের থেকে ভালো থাকুন,

আচ্ছা কীসের জন্যে? আচ্ছা, তো ভেবেছিস কি গাড়ি কিনবি?

হম হম তো mutual fund থেকে তো তুই চট করে তুলতে পারবি না সে তো অন্তত একবছর রাখতে হবে।

হ্যাঁ, তো তোর মানে তুই ওইটা mutual fund এ আহ deposit করেই তুই গাড়িটা কিনে নিবি? না এক বছর wait করবি।

But আরে ঘরে থেকেই তো টাকা দিতে হবে হ্যাঁ, তো সেটা কি বুদ্ধিমানের কাজ হবে?

হ্যাঁ, তো কি গাড়ি কিনবি? যে কুড়ি লাখ টাকা লাগবে? মার্সিডিজ কুড়ি লাখে এ? তোকে দেবে কেন? loan নেওয়ার জন্য তো mortgage ও সে রকম দরকার এমনি এমনি কি আর loan দেবে? তোকে কুড়ি লাখ টাকা কোন যুক্তিতে দেবে bank যদি তুই ভরপাই না করতে পারিস? তো কিসের থেকে ওটাকে তুলবে টাকাটা? হম ওটা সম্ভব না ওই রকম ভাবে মার্সিডিজ গাড়ি না তুই ভাড়া খাটাতে পারবি না কোন ভাবে কিছু করতে পারবি, শখের গাড়ী কিনে তো লাভ নেই, তাই এমন কোনও গাড়ি কিনতে হবে ধর ওলা, উবের কে দিতে পারলি যেমন সুইফট ডীজার l ওরকম কিনলে ওটার থেকে তোর income ও হবে ওর থেকে তোর EMI ও হবে সবই হয়ে যাবে তারপর mutual fund থেকে এক বছর পর যখন তুলবি তখন সেটাতে কম খরচা হবে। তখন দেখবি আর একটা গাড়ি কেনা হয়ে যাবে ওই টাকায়।

হম হম তো সাত-আট লাখ টাকায় হয়ে যাবে হম ভাড়া খাটা নিজে drive কর, যা হোক কর তাতে driver এর খরচা ও লাগবে না।

ওই জন্য তো লোকের হাতে দেওয়া যাবে না নিজের হাতেই রাখতে হবে গাড়ি। না না ও তো একটা গাড়ি নিজের কাছে থেকে ছিল ও তখন তো আরও ওলা উবের এ দেয় নি, ও তো এমনি ভাড়া উম তখন তো লোক গাড়ি ভাড়া করে করে আর দুর্গাপুরে তো তখন ছোটো জায়গা ওখানে লোকের এমনি গাড়ি নেই। লোকের ভাড়া গাড়ি নিয়ে ঘোরে office টপিস গুলো সব গাড়ী নিয়েই, নিজেদের officer দের গাড়ি provide করে ও রকম ভাড়া নিয়ে নিয়েই করে সেই জন্য ওর ভালোই চলছিল আর যেটা জামশেদপুরে রেখেছিলো ওটা তো ও sir নিজেই চালাতো তাহলে? তার থেকে তুই একটা অটো কিনে দিয়ে দে ভাড়া সেটা বরঞ্চ ভালো হবে। হ্যাঁ এক লাখ আশি মনে হয় না আড়াই লাখ, গ্যাস অটো গুলো মনে হয় আড়াই লাখ টাকা।

হ্যাঁ, বাকি খরচা ওর গ্যাস এর খরচা ওর বাকি যা রোজকার ওর আমার শুকনো শুকনো রোজ আড়াইশো টাকা আসছে, মাসে সাড়ে সাত হাজার টাকা। ওটার থেকে তুই EMI দিয়ে দিতে পারবি, কতই যাবে যদি যাই তার থেকে কিছু তো হাতে আসবে, তো দেবে কি করে? তোর তো account এ টাকায় নেই তো তোকে দেবে কোত্থকে, তার জন্য তো রোজকার করতে হবে রোজকার করে টাকাটা account এ জমা করতে হবে eligible হতে হবে, credit card এর জন্য বা credit এর জন্য, Okay তোর ওটা কত? তোর তো Income tax file ই নেই তাহলে? তাহলে তোর থিয়েটার মন্ডলী কে বল salary slip দিতে, তা হলে আমি কি করবো তোকে তুই তা হলে ভাব তোর অবস্থাটা কোথায় আছে? আমি কি করতে পারি আমি তো তাহলে আমার salary slip এনে দিতে হবে তাতেও দেবে না loan

আচ্ছা তাহলে তোর সাড়ে-সাত হাজার টাকা যদি অটোওয়ালা দেয় বাকি তো তোকে আবার দু-হাজার টাকা দিতে হবে পকেট থেকে, সেটা তো bank এ গিয়ে জানতে হবে, ওটা তো ঠিক জানি না আমি। হম ওটা তো আমি বলতে পারবো না

হম ততো দিনে অটোটা maintain হলে হয়, তারপরে অটোর maintenance আছে না?

Night shift এর গুলো টাকা বেশি পাওয়া যায়। সে তো risk থাকেই একটা life risk তার থেকে দিনের বেলায় চালা বাবা না না বালাই ষাঠ না বালাই ষাঠ বাবা। তুই আহ দিনের বেলায় চালা কলকাতার, ছটা থেকে দশটা না রাত চারটের থেকে সকাল আট টা, লোকে train ফ্রেন ধরে ভোরবেলাই। হম তাহলে সেটাও করা যায় সেটার জন্য তো loan নিতে হবে, ওটা অবশ্য বেশি হবে না এক লাখ আর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ হম electric scooty গুলো,

ওর তো battery খুলে charge করা যায় ঘরে এনে,

তো তাহলে ও ও গাড়ি গুলোর আর recharge করে কি করে? charge করে কি করে?

হ্যাঁ, সে তো আর এক ঝঞ্ঝাট কে কখন plug খুলে নিয়ে চলে যাবে কি হবে, আচ্ছা, হ্যাঁ সে তো বুঝলাম যে চোরের চোরের ও তো ইয়ে নেই না, খোলা parking এ কে কখন খুলে নিয়ে চলে যাবে। বেচে দেবে যা হোক নেশারিদের জন্য আর কি আছে? বেচে-বুচে এ নেশা করে নেবে যা পাবে দশ-পঞ্চাশ-একশো তাই লাভ। আর নাহলে এমনি হম আমি তো তাই বললাম আহ , না এমনি scooty গুলো কত দাম আশি হাজার?

তো ভালো ওটা নিলেও হয় আর আমরা নিজেরাও কোথাও যাতায়াত করতে পারবো, খরচা কমে যাবে অটো ভাড়া ফারা।

কেন? তুই metro station এই scooty টা park করে চলে যাবি,

তো তুই scooty নিয়েই তো চলে যেতে পারিস তুই আবার metro থেকে দিয়ে যাবি কোনো? হ্যাঁ, সেটাও হয় তা হলে তুই যা ভালো বুঝবি। হ্যাঁ loan তো গাড়ি কিনতে গেলেও loan কিনতে হবে loan নিতে হবে loan ছাড়া কিছু হবে না পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবো? আমার তো সব টাকা শেষ হয়ে গেলো।

গড়িয়াহাটে বাঘাযতীন মোড়েও আছে ওখানে এ মনে হয় ITBI আছে IDFC আছে। PNB নেই PNB, SBI সব তোর ওই আগে আছে সব line দিয়ে yes bank সব আছে Bandhan Bank

সমস্ত হম হম আচ্ছা আচ্ছা,

Bike মানে মোটর সাইকেল? না ওর থেকে scooty ই ভালো। না scooty টা খুব easy হয় আর বসতেও আরাম seat গুলোও চওড়া আর bike এ না bike এ কি হয় দু দিন পরে spondylitis হয়ে যাই কিন্তু scooty তে সেই টা হয় না। বেশি চালালে bikescotty তে সেটা হয় না তার scooty তা একটা বড়ো একটা কেরিয়ার থাকে জায়গা জিনিসপত্র ওখানে আরামসে নিয়ে যাওয়া যায় bike হলে তোকে side এ ইয়ে করতে হবে ঝুলিয়ে আনতে হবে।

ওটা কোনো bike এ আমি আজ পর্যন্ত stepney নিয়ে কাউকে যেতে দেখি নি,

তাহলে কি করা যাবে ভাবছি দেখ decide কর কি করবি? PNB আছে মনে হোচ্ছ আমার মনে হোচ্ছ একটা PNB আছে, চোখে পরেছে, আহ PNB একটা দেখ মনে হচ্ছে চোখে পরেছে, আমার বাঘাযতীন মোড়ে যাওয়ার সময় ঐ হম যাদবপুর যাওয়ার দিকে আরকি ওই রাস্তাটায় মনে হচ্ছে চোখে পড়েছে, কালকে দাঁড়া office যাওয়ার সময় ভালো করে লক্ষ্য করবো তারপরে তোকে বলবো। তারপর দেখবো পরের step চিন্তা করা যাবে, ঠিক আছে তাহলে? চাপাচাপি হ্যাঁ বন্ধুরা আপনারা thumb nail এ যেমনটা দেখেছেন আজকে আমরা দেখবো হচ্ছে চাপা চাপি that means keyboard এর যে অত্যাধুনিক key গুলো আছে যে magical key গুলো আছে সেই key গুলো চাপাচাপি করলে কোনটায় কি হয় এবং কোনটার কি ব্যবহার আজকে আমরা দেখব হচ্ছে f one থেকে f twelve যে key গুলো আছে এই কি গুলো কোনটাকে কিভাবে চাপলে সেটার কি উত্তর আছে এবং সেটার কি কাজ আপনারা হয়তো অনেকেই বলতে পারেন মামুন ভাই f one এ এইটা হয় f two তে এটা হয় f three তে এটা হয় না বন্ধুরা আমি কোন গতানুগতিক tutorial নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি আজকে আপনি আপনাদেরকে দেখাবো এই f one থেকে f twelve এর যেই magical বিভিন্ন ধরণের ব্যবহার আছে এই ব্যবহার বিধি গুলো বন্ধুরা এই চাপাচাপি উপরে মোটামুটি ধরে নিতে পারেন অনেকগুলো tutorial আসবে আজকে হচ্ছে আমরা দেখাবো function key এর fast part then হচ্ছে function key এর second part এরপরে এই চাপাচাপির অনেকগুলো tutorial আসতে থাকবে আশা করি আপনারা সাথেই থাকবেন। বন্ধুরা সাথে আছি আমি আব্দুলাল মামুন from মামুন academy কথা না বলে চলি সরাসরি আমরা প্রদোতে চলে যাই তার আগে বলবো আপনারা যদি আমার channel এ নতুন হয়ে থাকেন তাহলে এখনি এখান থেকে channel টি subscribe করে ঘন্টা budget টি বাজিয়ে দিন যখন আমি কোন video করব আপনি সাথে সাথে তার automatic notification পেয়ে যাবেন আর already যদি subscribe করে থাকেন thank you zoo much তো কথা বাড়াবো না let's go welcome back বন্দুরা চাপাচাপির skin এ আপাদের কে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে function key গুলো আছে f one থেকে f twelve twelve এই যে key গুলো আছে এই key গুলোর যে রকমারি ব্যবহার কি রকম যেমন আমরা যদি কোন keyboard এ আমরা যদি f one press করি তাহলে কি আসে এবং continue f one press করি তাহলে কি আসে shift f one press করি তাহলে কি আসে alt f one press করি তাহলে কি আসে that's mean এই f one কে variety দিক থেকে যদি use করা হয় তাহলে কোনটা use করলে কি আসে এবং কি হয় এবং কি কাজ হয় এই জিনিস গুলো আমরা দেখবো that's mean function key গুলোর উপরে আমরা প্রয়োগ করবো control shift alter control shift alter control shift alter shift control alter shift control alter shift alter shift control বিভিন্ন কিছু use করে function key এর উপর আমরা দেখবো যে কোনটার কি কাজ হয় তো বন্ধুরা আমরা শুরু করি প্রথমে যদি আমরা দেখি যে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

আমরা যদি এখানে click করি তাহলে তাদের যে website তা আছে সেই রকম এখানে total জিনিস গুলো এখানে চলে আসতেছে that means আমরা কোনো কিছু যদি শিখতে চাই বুজতে চাই বা কোনোকিছু যদি না জানি বা বুজতে না পারি এই ক্ষেত্রে এই f one key এখানে click করলে আমরা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 আমরা এ data টাকে যদি select করি then যদি alt f one press করি তাহলে দেখেন চমৎকার একটা chart creat হয়ে গেছে that means কোনো data টাকে select করে এই যে এইভাবে যদি total কোনো data কে select করার পর আপনি যদি alt f one press করেন তাহলে আপনারা এক সেই data র উপরে base করে আপনারা এখানে একটা chart creat হয়ে যাবে then আপনি এই creat টাকে modify যা করার করে ফেলবেন আমিরা এই তাকে delete করে দিলাম এরপর হচ্ছে বন্ধুরা আমরা যদি এই f one এর সাথে control add করি that means ctrl control f one press করি তাহলে দেখেন আমাদের windows টা একটু এই যে আমাদের যে window টা আছে excel এর এই ribbon bar টা আমাদের টা hide হয়ে যাচ্ছে that means এই data যদি কারো এখানে আমাদের একটু জায়গার বোরো দরকার হয় বেশি দরকার হয় সে ক্ষেত্রে আমরা coltrol f one press করে এই জিনিসটা আমরা কাজে লাগাতে পারি আমরা আবার যদি গবে চলে যাই সেই ক্ষেত্রে control f one এবার যদি বন্ধুরা আমরা alt shift

alt shift f one press করলে এখানে নতুন shift হয়ে যাবে বন্ধুরা f one এর যে এখন যেই জিনিসটা দেখাব সেটা খুবই খুবই চমৎকার দেখেন এবার দেখা হচ্ছে control shift f one যেটা আপনি press করেন তাহলে দেখেন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 তাহলে এই পর্বে আমরা দেখলাম প্রথম যে পারবে পর্বে সেটা হচ্ছে এই যে দেখেন বন্দুরা আমার এখানে লেখা আছে আমরা দেখেছি হচ্ছে f one alt f one control f one alter shift f one এবং control shift f one that means কোনটার কি কাজ যেটা আমি এতক্ষণ বলেছি সেটা এখানে আমি লিখে দিয়েছি এবার চলে যাবো হচ্ছে আমরা f two তে f two তে মোটামুটি ধরতে পারেন একটু f two যেটা হচ্ছে আমরা একেবারে সহজ বাংলায় যাকে বলি যেটা হচ্ছে আমরা edit করা that means এখানে কাজটা রাখলাম then একটু করে খুলাম editing শুরু করে দিলাম এই যে editing শুরু করে দিলাম এখন আপনি যদি চান যে না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

alt f two press করলে আপনার কাছে save as dialogue box টা open হবে আমরা save as dialogue box আনার জন্য আমরা কি করি file এ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 বন্ধু হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমরা বন্ধুরা এক প্রথমে দেখলাম f two তারপরে দেখলাম হচ্ছে alt f two এখন দেখবো আমরা control f two control f two press করলে আপনার যে print

shift f two মানেই হচ্ছে এখানে comment add করে দেওয়া that means এর remark add করে দেওয়া আমরা এখানে কাজটা রাখলাম shift two ক~এই shift f two shift f two press করলে এই জিনিসটা আমরা এখানে editing করতে পারলাম অনিক সময় আমাদের এখানে কিন্তু remark এই যে আহ এই লোকটা কে কত থেকে এসেছে এই জিনিস গুলো দেখানোর জন্য মানে shift f two that means এখানে আমার comment add করা আছে এটাকে যদি আমি দেখিয়ে দিতে চান যে এটাকে open করেই রাখবো তালেই write button করে show comment okay বন্ধুরা তাহলে আমরা দেখে ফেললাম যে f two এর কি কি কাজ আছে বন্ধুরা এবার দেখবো হচ্ছে আমরা alt shift f two alt shift f two দিলে হচ্ছে data টা save হবে এখানে যদি আমার এই sheet টা save করে সেখানে আপনারা বুজতে পারছেন না আমরা এক control n press করে নতুন একটা data নিলাম then হচ্ছে alt shift f two press করলে আমার data টা save করতে বলবে that means ঠিক করবেন কিভাবে আমি এখানে দেখিয়ে দিলাম save then হচ্ছে যেখানে save দিয়ে দিলাম এটা save হয়ে গেলো that means দেখান যেহেতু করা জন্য control f যে আমরা press করি সেটা না করে আমরা alt shift f two ও করতে পারি বন্ধুরা f two এর এবারে যে ব্যাবহার টা দেখবে সেটা হচ্ছে alt control shift f two that means আমি alt control shift f two অনেকে আবার বলবে মামুণ্ডই এতগুলো আমি কোথায় পাবো ভাই আপনি alt control shift আবার একটু f two that means আমার এক হাতে পাঁচটা আগুল চারটায় block হয়ে গেলো তাহলে আমি বাকি কাজ করবো কোনটা দিয়ে এই জিনিস গুলা আপনার জিম্মা রাখা ভালো জানলে হবে কি আপনার জ্ঞানের পরিধি আরো বেড়ে যাবে বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম যে function key এর f one f two f three এভাবে প্রত্যেকটা key এই key গুলোর সাথে অন্যান্য কি কি কি press করলে কি কি কাজ হয় কোন কোন button গুলো press করলে কি কি কাজ হয় আমরা দেখছিলাম f two এর সাথে control দিলে কি হয় shift দিলে কি হয় alt দিলে কি হয় alt shift দলে কি হয় control alter shift alt control shift দিলে কি হয় বন্ধুরা আসা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর বন্ধুরা এতক্ষন আমি যেগুলো বলেছি সেগুলো এখানে প্রত্যেকটাই এখানে লেখা আছে আপনারা এই গুলো চাইলে এখন থেকে দেখে নিতে পারবেন তো এবার দেখবো হচ্ছে আমরা f three র কাজ বন্ধুরা f three র কাজটা খুবি খুবি চমৎকার আমি যদি একটু দেখায় তাহলে আপনি বুজতে পারবেন আমরা যদি প্রথম f three click করি তাহলে দেখেন একটা list চলে আসতেছে that means আমরা যে selection থেকে যতগুলা name range তৈরী করেছি সেই জিনিস গুলা f three press করলে চলে আসবে আমরা যে dependable আহ data validation যে একটা আমার video আছে সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে এই যে create from selection এই জিনিসটা তৈরী করে তো এই জিনিসটা আমরা যদি f three press করি তাহলে কি কি তৈরী করা আছে সেই জিনিস গুলো f three press করলেই দেখা যাবে এবার হচ্ছে আমরা যে contrel f three press করি তাহলে দেখা যাবে হচ্ছে আমাদের main manager আমদের main manager যতগুলো add করা আছে সবগুলোই এখানে দেখা যাবে control f three মাধ্যমে অথবা আপনি যদি মনে করেন এই যেখানে home আছে formula তে যাবেন main manager এ যাবেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন আমরা contron f three দিয়ে দেখতে পারবো সেটা f three র পরবর্তী যে use টা সেটা হচ্ছে আমরা যদি shift f three use করি তাহলে আমাদের function যে dialogue box টা আসছে সেই dialogue box টা চলে আসবে আমরা এটাকে আমরা এটাকে নিয়ে আসি হচ্ছে এই জায়গাটায় click করে আমাদের function গুলো open হয় then আমরা এখানে type করি hill wake up এখানে কেও মা যদি আমরা type করি inter executed তাহলে এখানে এটা চলে আসে এটা আমরা কি কিভাবে করতে পারি shift f three press করলে এই function টা চলে আসতেছে okay that means আমার এখানে আর যাওয়া লাগছে না f three র পরবর্তী যে use টা সেটা হচ্ছে control shift f three এই জিনিসটা খুবি খুবি চমৎকার একটা জিনিস যেটা হচ্ছে dependable data validation list তৈরী করার সময় এই জিনিসটা খুবি কাজে লাগে যেমন আমরা এইটা যদি একটা dependable data validation list তৈরী করতে যাই আমরা কি করি create form selection যে then হচ্ছে আমরা left column top column যেটা থাকে সেটা আমরা create করি এগুলোর ব্যাবহার যদি যদি আপনি না জানেন তাহলে কিন্তু এ জিনিসগুলো শিখে আপনার কোনো কাজ হবে না

okay হয়ে গেছে কিভাবে দেখবো আমরা এখানে আমরা দেখবো হচ্ছে f three এই যে দেখেন এখানে এই যে sunday monday দিয়ে এই যে selection গুলো তৈরী হয়ে গেছে তাহলে বন্ধু এতক্ষন আমরা দেখলাম f one f two f three এবার দেখবো আমরা f four অনেককেই বলতে পারে ভাই f four তো শুধু lock করা f four এর কাজ কি এটার কি দেখবেন আপনি হ্যাঁ মনে হচ্ছে এইরকম একটু কাজ তারপর আমরা একটু দেখি যে আরো কি কি elaboration আছে আপনারা যারা general use করেন তারা হয়তো বা f four এর এতটুকু কাজ জানেন কিন্তু f four এর আরো অনেক বোরো বোরো কাজ আছে আমরা একটু দেখছি আর বন্ধুরা যে f three যে কাজ গুলো বললাম সেগুলো সব ওখানে লেখা আছে এবার যাবো হচ্ছে আমরা f এখুনি যেই প্রথম কাজ টা একেবারে যেইটা মূল কাজ সেটা হচ্ছে cell reference cell reference cell reference cell reference টা কি আমি যদি এখানে একটু দেখায় suppose আমি equal এই টা into গুনুন আমি যদি বারো percebt দিলাম okay এবার যদি wanter দেই that means তোমার কত টাকা এত টাকা আচ্ছা এখানে wheel করা হয়েছে এইজন্য এইটাই এখন থেকে চলে আসতেছে আমি এই জায়গাটায় যদি দেয় এখানে আর wheel আসবে না keep wall আমার এই টাকা into বারো percent okay আমার এতো টাকা চলে আসলো এবার যদি এটাকে আমি sim handle করে নিচে নিয়ে আসি তাহলে দেখেন কি হলো তো এই যে দেখেন বারো percent কিন্তু নেই এই যে দেখেন বারো percent শেষ করে আস্তে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

এই cell difference শুরু করা আবার বিসলোড একটা video আছে অনেক বোরো video যেখানে আমার top school এর general missed এবং accurate যেই sales reference আছে চারটা sales reference সমস্ত গুলো আলোচনা করা আছে এবার যদি বলি enter দিয় এবার যদি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে দেখেন total টাই ঠিক থাকতেছে that means আমার এখন কার টাকা এবং এখনে যেই interest rate বারো percent আছে সেটা lock হয়ে আছে এটার যে বিশদ ব্যবহার আছে আপনারা সেটা দেখে নিবেন তো আমি cell difference টা off করে দিলাম বন্ধুরা এর পরের cell difference এর যে কাজটা f four সেটা হচ্ছে suppose ধরেন এই cell টাই আমি last একটা কাজ করবো কি কাজ করবো এই cell টার টা আমি আহ suppose আমি এই এই colour টা করে দিবো এটা হচ্ছে আমার কাজ এবার যদি এখানে আমি পার রাখি f four press করি এই কাজটা হয়ে যাবে f four press করলাম এই কাজটা হয়ে যাবে f four press করলাম এই কাজটা হয়ে যাবে that means হচ্ছে সে f four means হয়েছে সেই last activity কি হয়েছে সেই last activity টা সে মনে রাখে আবার এখানে যদি আমি colour এটার বাদ দিয়ে যদি আমি এখানে হলুদ colour করে দিলাম f four press করলাম f four press করলাম f four press করলাম that means last activity যেটা আপনি করেছেন সেটাকে সে মনে রেখে পরবর্তীতে সে সেটাকে repeart করে দেবে বন্ধুরা এটাই হচ্ছে press general is এবার হচ্ছে general ছাড়া যেই গুলো আছে এই জিনিস গুলো সেই জিনিস গুলো আমি যদি একটু বলি আমরা যদি কোনো excel কে sheet কে close করে দিতে চাই সে ক্ষেত্রে আমরা alt f four press করবো alt f four press আমি এখন করছি না অথবা আমি নতুন একটা sheet create করলাম file then হচ্ছে alt f four press করলাম then হচ্ছে ওই file টা কিন্তু চলে গেলো that means alt f four হচ্ছে totaly এই sheet টা শুধু ওই sheet টা সে চলে যাবে যেই sheet টা আপনার open করা আছে আমি আবার দেখছি alt f four ওই sheet টা চলে যাবে এরপর হচ্ছে control f আপনি যদি control f four press করেন তাহলে total f four sheet এ আপনার close হয়ে যাবে এটা এখন আর আমি করছি না এটা করলে আপনার এই tutorial টা আমার off হয়ে যাবে তো আপনারা আমার পর বর্তীতে দেখে নিবেন এবার দেখবো হচ্ছে আমরা shift f four shift f four যদি আমি press করি তাহলে দেখেন এটা last sale এ এই column এর যে last আছে সে সেখানে চলে যাবে আবার যদি আমি control shift f four press করি তাহলে এই column এরি একেবারে প্রথমে চলে যাবে

f four যদি আপনি press করেন তাহলে এটা control f কে আমরা press করি that means find করি এই find এর কাজও shift f four press করলে হয় এটা কোনো কোনো version এ হয়ে থাকে এবা হচ্ছে alt shift f four

যে হচ্ছে বন্ধুরা control shift f four press করি তাহলে আমাদের total excel file টাই যে excel যে open আছে total টাই close হবে আবার সেটা হচ্ছে control f four press করলে আমাদের যা হয় control shift f foue press করলেও সেটাই হবে that means এটা total excel টা close হয়ে যাবে বন্ধুরা এতক্ষন আমি বকবকানি করেছি সেটা এখানে লেখা আছে আপনারা এই জিনিস গুলো দেখে নেবেন এবং পরে নেবেন okay এবার চলে যাবো হচ্ছে আমরা f five hello

না না না ব্যস্ত নেই বল ওহ প্রচন্ড গরম পড়েছে ভাবছিলাম কি যে একটুখানি যদি কোথাও ঘুরতে যাওয়া যাই তুমি কি এর মধ্যে free তাহলে একটা trip plan করতাম short বেশিদিনের জন্য না ধরো দুই তিন দিনের জন্য

আমি দেখব কোথায় যাওয়া যাই বেশিদিনের জন্য তো আর যাওয়া যাবে না